এটি বড়ো বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িটির সামনে একটি রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তাটির ওপরে অনেক রকমের যানবাহন রাখা অবস্থায় দেখতে পাচ্ছি এবং বাড়িটির উপরে একটি পতাকা টাঙা অবস্থায় দেখতে পাচ্ছি।

একটি বড় বাড়ি দেখতে পারছি। যে বাড়িটি রে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি বাড়িটির সামনে অনেক মানুষজন কাজ করছে দেখতে পাচ্ছি একটি যন্ত্রে তো দেখা আছে দেখতে পাচ্ছি ।